libreoffice calcএ তথ্য ব্যবহার করা সংক্রান্ত এই tutorialএ স্বাগত জানাচ্ছি
এতে আমরা শিখব
সূত্র নিয়ে প্রাথমিক ধারণা
কলামএর ভিত্তিতে সাজানো
নির্দিষ্ট তথ্য বেছে নেওয়া
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০ ০৪ এবং libreoffice সংকলনএর সংস্করণ ৩ ৩ ৪ ব্যবহার করছি
libreoffice calcএ ব্যবহৃত কিছু সূত্র নিয়ে এই আলোচনা শুরু করা যাক
সূত্র হল সমীকরণ যাত়ে সংখ্যা এবং ভেরিয়েবল ব্যবহার করে ফলাফল নির্ণয় করা হয়
একটি spreadsheeta ভেরিয়েবল cell cell সেলগুলির অবস্থান যেখানে সমীকরণ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় তথ্য থাকে
সবচেয়ে মৌলিক পাটীগাণিতিক প্রক্রিয়া গুলি হলযোগ বিয়োগ গুণ ও ভাগ
প্রথমে personalfinancetracker ods file খুলুন
আমাদের personal finance tracker ods fileএ দেখা যাক কিভাবে cost শিরোনামের নীচে লেখা সবকটি খরচ্ গুলিকে যোগ করা যায়
miscellaneous we ঠিক নীচে আরএকটি শিরোনাম যোগ করুনsum total
cell a8we click করুন এবং ক্রমিক সংখ্যা হিসাবে ৭ লিখুন
এবার cell c8 অর্থাৎ যেখানে আমরা মোট খরচ দেখাতে চাই সেখানে click করুন
সবকটি খরচ যোগ করতে লিখুন is equal to sum এবং বন্ধনীর মধ্যে যে কলাম থেকে যে কলাম পর্যন্ত আমরা যোগ করতে চাই অর্থাৎ c3 colon c7
এখন কীবোর্ডএর enter কী টিপুন
দেখুন costএর নীচের সবকটি সংখ্যা যোগ হয়ে গেছে
এখন calcএ বিয়োগ করা শেখা যাক
আপনি যদি house rent of electricity billএর খরচদুটি বিয়োগ করতে চান এবং a9 নামের cell cell বিয়োগফল দেখাতে চান তাহলে প্রথমে a9 cell click করুন
লিখুন is equal to এবং বন্ধনীর মধ্যে সংশ্লিষ্ট সেলদুটির নাম অর্থাৎ c3 minus c4
keyবোর্ডএর enter key টিপুন
দেখুন দুটি cell references খরচদুটি বিয়োগ we গেছে এবং বিয়োগফল a9 cellwe দেখা যাচ্ছে
আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
একইভাবে আপনি বিভিন্ন সেলের তথ্য গুন এবং ভাগ করতে পারেন
spreadsheet আরেকটি সাধারণ কাজ হল সংখ্যার গড় নির্ণয় করা
দেখা যাক এটি কিভাবে করা যায়
শেষ সারির items কলামে average likhun
এখানে আমরা সম্পূর্ণ খরচের গড় দেখাতে চাইছি
তাহলে c9 cellএ click করুন
এখন লিখুন is equal to এবং average এবং বন্ধনীর মধ্যে cost
keyবোর্ডএর enter key টিপুন
দেখুন cost কলামের গড় you cellএ দেখা যাচ্ছে
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
অনুরূপভাবে আপনি একটি অনুভূমিক সারির উপাদানগুলির গড় জানতে পারেন
আমরা পরবর্তী কোনো tutorialswe সূত্র এবং operators সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবো
এখন শেখা যাক একটি calc স্প্রেডশীটে কিভাবে তথ্য sort বা সাজানো যায়
sorting sheetএর দৃশ্যমান সেলগুলিকে নির্দিষ্ট ক্রমানুসারে সাজায়
calcএ আপনি তথ্য সাজানোর জন্য একের পর in তিনটি বৈশিষ্ট্য অবধি ব্যহহার করতে পারেন
যখন আপনি একটি নির্দিষ্ট বস্তু খুঁজছেন তখন এগুলি খুব সুবিধাজনক এবং তথ্য filtered বা বাছাই করার পর এগুলি আরও শক্তিশালী হয়ে যায়
ধরুন আমরা costs শিরোনামের তথ্যগুলি ঊর্ধ্বক্রমে সাজাতে চাই
তাহলে প্রথমে cost cellwe ক্লিক করুন যে সেলগুলো সাজাতে হবে সেগুলি উজ্জ্বল করে so
এখন mouseএর বাম button ধরে কলামের নীচের cell অর্থাৎ যেখানে 2000 লেখা আছে cell পর্যন্ত টেনে আনুন
এই columnthe নির্বাচিত হয়ে গেছে
এখন মেনুবারের data বিকল্পে click করুন sortএ click করুন
এরপর current selection নির্বাচন করুন
একটি dialog box খুলে গেছে যাতে sort criteria এবং options ট্যাব আছে
sort criteria ট্যাবin sort by ক্ষেত্রে cost নির্বাচন করুন
cost ঊর্ধক্রমে সাজাতে ওটির ঠিক পাশে ascending বিকল্পে click করুন
এখন ok button click করুন
দেখুন কলামটি উর্ধক্রমে সাজানো হয়ে গেছে
একইভাবে অধ: ক্রমএ সাজাতে descendingএর উপর এবং তারপর ok button click করুন
আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
একাধিক কলাম নির্দিষ্ট ক্রমানুসারে সাজাতে প্রথমে সব কলাম নির্বাচন করে তারপর sort বিকল্পটি প্রয়োগ করতে হবে
ধরুন আমরা serial numbers এবং সেইসাথে costকেও সাজাতে চাই
তাহলে আগের মত কলামগুলি নির্বাচন করে so
এখন menu bar data বিকল্পে click করে sortএ click করুন
যে dialog box দেখা যাচ্ছে তাতে প্রথমে sort by ক্ষেত্রে cost নির্বাচন করুন
তারপর then by ক্ষেত্রে sn নির্বাচন করুন
দুটি বিকল্পের কাছের descending button click করুন এবং তারপর ok button click করুন
দেখুন উভয় শিরোনামই অধ: ক্রম অনুসারে সাজানো হয়ে গেছে
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
এখন জানা যাক কিভাবে libreoffice calcএ তথ্য filter বা বাছা যায়
filter has শর্তাবলীর একটি তালিকা যেগুলির প্রত্যেকটি মিটলেই কোনো তথ্যকে দেখতে পারা যায়
spreadsheetএকটি filter প্রয়োগ করার জন্য item named cella click করুন
এখন menubar data বিকল্পে click করে তারপরে filterএ click করুন
pop up menu থেকে autofilter বিকল্পের উপর click করুন
দেখুন শিরোনামের উপর একটি তীর চিহ্ন এসেছে
item named cellarrow নিম্নমুখী তীরarrow উপর click করুন
ধরুন আপনি শুধু electricity bill সংক্রান্ত তথ্য দেখতে চাইছেন
তাহলে electricity bill বিকল্পে click করুন
দেখুন এখন sheetএ শুধুমাত্র electricity bill সংক্রান্ত তথ্যই data যাচ্ছে
বাকি বিকল্পগুলি filtered করে বাদ দেওয়া হয়েছে
cell তথ্য দেখতে item named cellin নিম্নমুখী তীরin উপর আবার click করুন এবার all click করুন
দেখুন আমরা আগে যা তথ্য লিখেছিলাম ত়া এখন দেখতে পাচ্ছি
autofilter ছাড়াও আরো দুইপ্রকার filter আছেstandard filter এবং advanced filter এগুলি নিয়ে আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালwe আলোচনা করবো
এখানেই libreoffice calcএর এই কথ্য tutorialthe সমাপ্ত হল
এতে আমরা শিখেছি
সূত্র সংক্রান্ত প্রাথমিক ধারণা
কলাম অনুসারে সাজানো
তথ্য ফিল্টার বা বেছে নেওযা সংক্রান্ত প্রাথমিক ধারণা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
spoken tutorial প্রকল্পর the
কথ্য tutorialsগুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে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
এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্কএ প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়ালএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ